সাইকেল হুন্ডা রাস্তা ডাক্তার ব্যানার স্টিকা্‌র বিল্ডিং ।

রাস্তা মানুষ হুন্ডা কারেন্টের তার ছাদ এ-ছাতা উ-বাড়ি গাড়ি গাছপালা ভরা পরি--